যে কেউ request পাঠালেই accept করবিনা, চেনা পরিচিত জন ছাড়া কাউকে accept করবিনা।

একদম করবি না, এখন অনেক fraud বেরিয়ে গেছে , ভা এখন তো এরমও হচ্ছে কিছু কিছু ছেলেরা তোর হচ্ছে মেয়েদের ছবি দিয়েও profile বানাচ্ছে।

তারপরে কথা বলে, এই crime petrol এ দেখাতোনা আগে তুই crime petrol দেখতিস?

crime petrol এ তো এরম দেখাতো, CID crime petrol এ। crime petrol তোর জাইমবু খুব পছন্দ করে আরকি, দেখতো আগে আরকি এখন আর দেখিনা, আগে রাত জেগে জেগে crime petrol দেখতাম আগে ছিলো তোদের ওখানে, তোদের ওখানে এখন কি পুরো নিস্তব্দ চারি দিকটা?

কালি পুজোর মধ্যে তখন ঠাণ্ডা-ঠাণ্ডা টা ভালোই লাগে।

হ্যাঁ fan টা তো আর না চালালেই নয় ঘরটা তে।

ঘুমানোর মজা টা আসেনা, গায়ে চাদর দিলে।

আমি তো আগে জানিস মানে অ্যাঁ প্রতিদিন রাত্রিবেলা, রাত্রিবেলা আহ face মানে রাত্রিবেলা শোওয়ার আগে, Instagram, Whatsapp না করলেও Facebook টা on হতাম, Facebook টায় on হয়ে দেখতাম একটু কেউ কিছু post ফোস্ট করছে, একটু reels ফিলস গুলো Facebook এর আমার খুব ভালো লাগত। দেখে-টেখে তারপরে ঘুমিয়ে পড়তাম, বা আজকের থেকে না আমার মাথার মধ্যে শুধু Facebook ই ঘুরছ, Facebook ই ঘুরছে। ছেলেটা যখন চলে গেলো

সবাই বলছে যে এই Facebook টা একটা ছেলের প্রান নিয়ে নিলো। তোরা খালি চোখে এইটা দেখছিস, আরও কতো আছে।

Facebook এ তো আবার এরমও হয়, Facebook এ আবার এরমও হয় মানুষ ভুলভাল ছবি-টবি তুলে আহ post করে দিচ্ছে।

বেকার ঝামেলা অসান্তির video গুলোকে viral করে দেয়।

আবার ভালোও কিছু আছে, অনেক ভালো কিছু আছে।

আমার সব থেকে ভালো লাগে Facebook অনেকে যে কেদারনাথের post গুলো যে যাচ্ছে অনেকদূর, খুব ভালো লাগে আমার ওগুলো। short video তে ওইসবই বেশি দেখি।

ওই short video গুলো তে দেয়, ঠাকুরের ই তো প্রায় দেয়।

হুম হুম, খুব বাজে এই Facebook টা, Facebook এ ছোটো ছোটো reel গুলো হয় ওগুলোই দেখি, ওগুলো বেশি ভালো লাগে। ভালো net ও খায়, Facebook এ ঢুকলে আর বেরোতে ইচ্ছে করবেনা, পরপর, পরপর, আমার Youtube

রাতে একটুখানি দেখি, রাতে দেখার সময় মনে হচ্ছে বারোটা বাজে না এখন মানে ঘড়ির time দেখে ঘুমানোর ইচ্ছা কিন্তু ঘড়িটা না দেখলেনা মনে হয় যে সারাক্ষণ দেখতেই থাকি Facebook।

আমার Whatsapp, Instagram এত ভাল লাগেনা,

খুব বিরক্ত, কী ওই এক একটা দেয় Youtube এ ওই cake খাচ্ছি চোখ বন্ধ করে, right না left দিয়ে, right ইয়া left দিয়ে মুখের ওপরে লাগালো হ্যাঁ। ওই cake এর ওপর ওগুলো দিয়ে সব mix করে shake বানালো, cake এর সাথে ডিম, ডিম দিয়ে আরও কী কী দিয়ে উলটোপালটা।

reels হতোনা এখন তো Facebook এর reels এর post

story টা খুব ভালো হয়, regular এক একজন এক একটা করে story দেয়।

ওই Tiktok এর ওইসব কোনো সমস্যা আসছে না যেহেতু Facebook এর reel আছে, Instagram আছে, Whatsapp এ আছে, এজন্য অতো problem হয়না, time pass এর ও তো একটা ব্যাপার আছে।

তাইনা? এইসবই আরকি, তারপরে বাকি খবর? এই চলছে, আজকে ওর ব্যাপারটা নিয়েনা এমন চলছে মাথার মধ্যে শুধু Facebook ই ঘুরছে, Facebook ই ঘুরছে, Facebook ই ঘুরছে।

কী হবে এক দু'দিন এরকম চলবে তারপর stop হয়ে যাবে, আবার মাঝখানে একদিন কো~ কোনোদিন একবার ফট করে মনে চলে আসলো।

কারোর সাথে কোথা বলতে বলতে একটা এই জিনিসটা আবার কোনও নতুন করে আবার কতোদিন চলবে, এগুলোও হয়, এগুলো।

তো এই ছেলেটার জন্যে তো থানা থেকে লোকও এসছে, লোকটা বলছে যে আপনারা Facebook এর প্রেম বাবা এরকম তো হামেসাই হচ্ছে, বহু হচ্ছে। কতো ছেলে মেয়ে কতো বাবা মা সন্তান

এটা আমার চোখে দেখা একটা হলো, আরও এরকম কতো থাকবে বলার মতো নয়।

আবার চোখে, আবার চোখের সামনে একটা accident হলে ভাববো এটা আবার কী হলো, কিন্তু এরকম,

অলি গলি তেই হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছিনা, আমরা চোখের সামনে দেখেছি বলে আমরা এখন মনে করছি।

যাক তোকে জানালাম, পরে বলবি আবার জানাইনি। না সেটা তো ঠিক। সারাটা দিন এরম চলেছেনা struggle চলেছে, এই ছো~ ছোটা-ছুটি করছি, লোক আসছে ছোটা-ছুটি করছি, দেখছে সবাই উম এরম ভা

মন, মন লাগে না, সমস্যা হয় মানে রাস্তা থাকে এদিকে মানে কে কী বলছে একটু যাই।

কাজের সুত্রে যাওয়া হয় ঠিক আছে? ঠিক আছে রা~রাখ তুইও কাজ কর আমিও রাখি ঠিক আছে? ভালো থাকিস, phone করিস। শোননা good night বলছি কি আসিস আমাদের বাড়ি ঠিক আছে?

বর্তমানে শীতাতপনিয়ন্ত্রিত কাঁচের office গাড়ি হাসপাতাল shopping mall কিম্বা ধূলোয় হওয়া ভর্তি পরিবেশের মধ্য দিয়ে আমাদের সবাইকে নিয়মিত হাঁটতে হয়

এদিগে বিশ্বউষ্ণায়ন বাড়ছে দূষণ বাড়ছে এই পরিপ্রেক্ষিতে দেশের ভবিষ্যতের জন্য সাধারণ মানুষের ভেষজ গাছের গুরুত্ব সম্বন্ধে জানা অত্যন্ত প্রয়োজন

প্রতিটি বাড়িতে তাই একটি ভেষজ বাগান থাকা অত্যন্ত জরুরি হয়ে পরেছে

শারীরিক মানসিক সামাজিক ও আধ্যাত্মিক আশ্রয়স্থল হিসাবে বাড়ির বাগান মনোসংযোগ বাড়াবে stress কমাবে

তাই চাইলেই concrete - এর ছাদও কিন্তু সবুজ মুড়ে দেওয়া যাবে

ছাদের ওপর বাগান তৈরি করলে সবুজ গাছ তাপ শোষন করে পরিবেশকে ঠান্ডা রাখবে বায়ু দূষণও কমাবে

ছাদ বাগানের ভাস কমাতে herbs জাতীয় অর্থাৎ ছোটো ভেষজ গাছ যেমন ব্রাহ্মি কুলেখাড়া তুলসী কালমেঘ ইত্যাদি খুবই উপযোগী

নিজেদের বাড়ির ভেষজ বাগান থেকে ভেষজকে খাদ্য ও ওষুধ হিসেবে ব্যবহার করে অনেক উপকার পাওয়া যাবে

এইভাবে ভেষজ উদ্ভিদ সংরক্ষণের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষা আর্থিক সশ্রয় সবুজ পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করা যাবে পাখি প্রজাপতি মৌ মৌমাছির বাসস্থান সৃষ্টি করে

ভেষজ বাগান গড়ার সুবিধা হলো এতে পরিশ্রম কম লাগে এবং ব্যয়বহুলও নয়

প্রাচীনকাল থেকে এই সমস্ত ভেষজ গাছ মানুষের স্বাস্থ্য রক্ষা ও রোগ নিরাময়ের জন্য ব্যবহার হয়ে আসছে

বিভিন্ন মানুষের সংস্কৃতি রীতিনীতি আচার অনুষ্ঠান ও লোকচিকিৎসায় বিভিন্ন গাছের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে

ভারতবর্ষে প্রায় পাঁচ হাজার খ্রিষ্ঠ পূর্বাব্দ থেকে দেশের সবচেয়ে প্রাচীন চিকিৎসা পদ্ধতি আয়ূর্বেদের হাত ধরে ঔষধি গুণযুক্ত উদ্ভিদ বা ভেষজ গাছের ব্যবহার চলে আসছে

প্রাথমিক চিকিৎসায় হঠাৎ করে কোনো সমস্যা যেমন চোট লাগা gas অম্বল বমি আমাশা পুড়ে যাওয়া ইত্যাদি প্রাথমিকভাবে বাগানের ঘৃতকুমারী পুদিনা থানকুনিকে কাজে লাগানো যাবে

রোগপ্রতিরোধে তুলসী পাতার মতো ভেষজ নিয়মিত খেলে বাড়ির ছোটো থেকে বড়ো সবারই immunity বাড়াতে সাহায্য করবে

প্রসঙ্গক্রমে জানাই covid nineteen রোগপ্রতিরোধের জন্য আয়ূষমন্ত্রক তুলসী দিয়ে চা খাওয়ার পরামর্শ দিয়েছে

বাগানের টাটকা ভেষজ ব্যবহার করলে যেমন সময় ও অর্থ সাশ্রয় করবে ঠিক তেমন নিরাপদও

যেমন কুলেখাড়াতে iron -এর ভাগ বেশি থাকে থানকুনি হেলেঞ্চা গাঁদাল পুদিনা ব্রাহ্মি ইত্যাদিতে শাক হিসেবে ব্যবহার করলে পুষ্টিগুনের পাশাপাশি ঔষধিগুণও পাওয়া যাবে

প্রয়োজন অনুযায়ী গাছ নির্বাচন করতে হবে শোভা বাড়াতে জবা নয়নতারা ঘৃতকুমারী অপরাজিতা ধুতুরা ইত্যাদি মশলাপাতির জন্য তেজপাতা হলুদ আদা গোলমরিচ মৌরি ইত্যাদি

শাক হিসাবে হেলেঞ্চা শুষ্নী থানকুনি ব্রাহ্মী কুলেখাড়া ধনেপাতা পূনর্ণভা কানশিশা আমরুল গাঁদাল ইত্যাদি

পাতাবাহার চাইলে লাল বিষল্যকরনী হাড়ভাঙা শতমূলী পাথরকুচি ইত্যাদি গাছ বাগানের জন্য নির্বাচন করা যাবে

শুকনো মাটির সঙ্গে গোবর সার পাতাপচা সার বালি ইত্যাদি মেশাতে হবে প্রয়োজন মতো সরিষার খোল প্রয়োজনে দেওয়া যেতে পারে

হালকা মাটি যার জলধারণ ক্ষমতা বেশি সেটি ছাদ বাগানের পক্ষে বেশি উপযোগী

প্রতিটি গাছের জন্য নির্দিষ্ট সময় অন্তর জল সরবরাহ প্রয়োজন pipe -এর সাহায্যে বালতি করে নিয়ে এসে mug -এর সাহায্যে ঝাড়ির সাহায্যে প্রভৃতি উপায়ে গাছের গোড়ায় জল দিতে হবে

যে গাছগুলো স্যাঁতস্যাঁতে হ জায়গায় হয় যেমন ব্রাহ্মী থানকুনি শুষ্নী ইত্যাদির গোড়ার মাটি সবসময় ভেজা রাখা জরুরী

বর্ষার জল কোনো বড়ো পাত্রে সংগ্রহ করতে পারলে খুব ভালো হবে

ভেষজ উদ্ভিদের চাষে রাসায়নিক সার ব্যবহার প্রায় নিষিদ্ধ

ভেষজ গাছে দেওয়ার জন্য জৈবসার বাড়িতে খুব সহজেই তৈরী করা যায় জৈবসার মাটির জলধারণ ক্ষমতা বাড়ায় উপকারী জীবানুদের সংখ্যা বাড়ায় এবং মাটির গঠন উন্নত করতে সাহায্য করে

বাগানের প্রান্তের খোলা জায়গায় একটি মাটির বড়ো tub -এ বা বড়ো পাত্রে প্রতিদিনের আনাজপাতির খোসা ডিমের খোল বাগানের ঝড়াপাতা ইত্যাদি জমিয়ে compost সার তৈরী করা যাবে

কে মাছ ভাত

ও তোর মায়ের নাকি শরীরটা খারাপ শুনলাম

ও এখন কেমন আছে